টকদই দিয়ে অনেক রকম recipe হয় জানো তো

আর একটা কথা তোমাকে বলি আমার যে তোমার সাথে সেভাবে কথা বলা হয় না আমার details হয়তো তুমি জানো না তোমার সাথে আমি অনেক কিছুই share করতে পারি না আ যেমন ধরো আমাদের বাড়িতে না আমরা বাইরের খাবারটা খুব একটা খাই না হ্যা কিন্তু সবার বাড়িতে খেতে ভালোবাসি মানে যা মানে যা দেবে বাড়িতে সব এই খাবে কিন্তু বাইরের না বাড়ির তৈরী হলে সবাই খুব পছন্দ করে সে জিনিসটা

দেখো বাড়ির খাবার তাই বেশি ভালো গো উপকারী শরীরের পক্ষে আর বাইরে থেকে খাবার থেকে একই তেলে সারাবছর ভাজাভুজি করছে ওর থেকে বাবা ঘরের সুন্দর করে রান্না করা অনেক ভালো হ্যা এইবার ধরো যেটা বলছিলাম তোমায় টকদই এর একটা recipe তোমায় বলি শোনো

এই গরম এ না আমরা কি করি regular যেটা করি প্রতিদিন হয়তো অনেকেই আছে টক দইটা

খাই আমার কিছু আ মানে দক্ষিণ ভারতের কিছু বন্ধু আমার

তাদের কাছ থেকে শেখ আমার এই recipe টা তোমাকে share করবো তুমি একদিন খেয়ে বলো

তুমি ধরো টকদইতে একদম যতটা ছোট ছোট করে মিহি মিহি করে যেটাকে বলে হ্যা আধা কুচ পেঁয়াজ কুচ তারপরে তোমার হচ্ছে কাঁচালঙ্কা তারপরে কারিপাতা কারিপাতা কিন্তু অতি

তোমার দক্ষিণ ভারতের একটা famous জিনিস তারা প্রত্যেকটা ওনারা প্রত্যেকটা খাবারে নারকোল নারকোল তেল এবং কারিপাতা এইগুলো

তারপরে আদা আ কাঁচালঙ্কা এবং নুন এইগুলো তুমি একসাথে ভালো করে মিশিয়ে নিবে মিশিয়ে তুমি যদি ভাত দিয়ে কোনোদিন খাও অপূর্ব লাগে জিনিসটা তুমি জানো না যে ঐটা মানে তুমি যেই সময়টা খাবে সেই সেই সময় তোমার মুখে যত রকমের অরুচি আছে সব কেটে যাবে এবং সেই এবং সেই সময়টা তুমি বুজতে পারবে অনুভব করবে যে আমি গরমে আছি না অন্য কোনো weather এ আছি এত ভালো লাগে জিনিসটা খেতে জানো তো তা আমি করিনি শুনিওনি করে দেখতে হবে আদা কুচি করলে ওই কুচু কুচু আদা দেয়া যাবে ওর মধ্যে হ্যা একদম মিহি করে যতটা তুমি ছোট করে কুচাতে পারো সেইভাবে দেবে

আচ্ছা যাইহোক মানে শুনলাম নতুন একটা নতুন recipe তোমার কাছ থেকে জানলাম ভালো ওটা একটা করে দেখতে হবে তারমানে আর কি আছে বলোনা আমি বেশ রান্না তান্না আমি বেশ ভালো জানি না তোমার মতন

না না তুমি বলোনা কারণ দেখো তোমাদের তো বাড়ি একদম south এর শেষের দিকে না আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একদম শেষের দিকে বাড়ি তো তোমাদের ওটা একটু গ্রাম্য পরিবেশ এবং ঐখানে ধরো এই গরমে বিভিন্ন রকমের জিনিস দেখলে আমাদের ঐদিকে না গরমের সময় কি বলবো তোমার শাক শাক যে জিনিসটা

মানে কুল্পে শাক সুস্মি শাক তারপরে তোমার চিঙি শাক বলে একটা শাক শাক শুনেছ চিঙি শাক

নামমাত্র জানি বাজারে গিয়ে দেখেছি হে ওই চিঙি শাক আলু দিয়ে বেগুন দিয়ে মেখে মানে একটু সবজি দিয়ে নিরামিষেই করলেও খুব ভালো লাগে খেতে আর গরমের সময় ওই শাক তা হয় তো ওটা একটা নতুন ধরণের ওটা বেশ খেতেও ভালো লাগে একটু তেতো type এর হয় আর একটু টকটক ও তেতো লাগে

আচ্ছা আমি শুনেছি নাকি যাতায়তের পথে train এ যাতায়াত এর পথে আমিও তো গড়িয়া তাই থাকি শুনেছি নাকি south দিকে তোমাদের মাঠের দিকে ভীষণ ভেরি বা পুকুর টুকুর রয়েছে যেখান থেকে তোমরা এই গরম এ মাছ ধরো এবং সেই টাটকা fresh মাছ হ্যা যেগুলো তোমরা বিভিন্ন রকম ভাবে পেট ঠান্ডা রাখার জন্য ঝোল

এই জাতীয় খাবার খেতে তুমি ঐরকম কয়েকটা recipe বলোনা আমাকে

ও ওটা তোমার আ শিঙমাছ আছে যে

শিঙমাছ আছে ওটা জ্যান্ত শিঙমাছকে পাতলা একটু ঝোল করে রান্না করে খেলে খুব এই

একবারে জিরে পাতা দিয়ে পাতলা করে রান্না করো এই গরমে খুবই উপকারী এটা এই ধরণের তোমাদের গড়িয়াতেও তুমি পেয়ে যাবে ওই জাউলা মাছ হিসেবে যে দোকানে যাবে পেয়ে যাবে হুম ঐগুলো নিশ্চই পাতলা রান্না কারো বা কোলা দিয়ে আলু দিয়ে পাতলা খুব ভালো লাগবে ঐগুলো মানে শরীর ঠান্ডাও থাকবে গরমের মধ্যে খুবই আমি তো ক দিন আমি তো কই দিন ঐই চারামাছ কিংবা শিঙমাছ কি ধরণের মাছ আমার Husband তো ওর শরীর খুব গরম হয় গেছে actually রোদ্রে কাজ করে তো আমাকে বারবার বলে যে তুমি একটু জাউলা মাছ কিনে আনো তারজন্য আমি ওই কিছুটা মানে বালতিতে করে রেখে দি জলটা এখন দু তিন দিন গেলো হ্যা মানে চার পাঁচ দিন থাকে জাউলা মাছ

কি বলোতো ভাড়া থাকি তো দেশে গেলে জিনিসটা ধরো পুকুর থেকে ধরলাম আর খেলাম সেতা আলাদা বেপার কিন্তু এইখানে কম কিনে কিনে এবং রাখতে হচ্ছে আর আমি আবার ঠিক কথা একদমই জাউলামাছ খেতে পারি না আরেকটা জিনিস জানো তো আমি তো এত মাছের নাম শুনে এত recipe শুনে আমার সত্যি আমার মনে হচ্ছে এখনই কিছু tatka করি আর খাই আর আমাদের আমাদের তো কোথায় আছে মাছ এ ভাতে বাঙালি তাই না হ্যা তো আবার এই গরমের মধ্যে সত্যি কথা বলতে মাছ আছেই আর এই গরমে ঠিক একটা মাংস খেতে ইচ্ছা করছে না কিন্তু মাংস ডিম এইগুলো একদম খেতে ইচ্ছা করছে না তার সাথে মাছ আছে কিন্তু সুক্ত তাও ভালো লাগে কিন্তু এই গরমে সুক্ত তা এই গরমের সময় বাড়ি ফিরে যদি সুক্ত তা মুখে পরে না মনে হয় যেন অমৃত

হ্যা আরেকটা জিনিস করতে পারো মানে ধরো বাচ্চা বা সবার ক্ষেত্রে প্রযোজ্য বয়স্ক মানুষ বাচ্চা অনেক সময় কি হয় আমাদের বাচ্চা না সবজি কব্জি খেতে চায় না কিন্তু না এই গরমে সুস্থ থাকতে গেলে আমাদের কিছু জিনিস অতি অবশ্যই খেতে হবে সেটাও তো বুজতে পারছো তো সবরকম সবজি দিয়ে তুমি একটা ডাল করতে পারো হ্যা এবার ধরো আমি basically যেটা করি সেটা সেটা হচ্ছে আমাদেরতো বাড়িতে দেখবে সবসময় মুড়ি খেতে ইচ্ছা করে না বা chowmin বা পরোটা এগুলো তো আমাদের সাস্থের পক্ষে একদম এই ভালো না আমি কোনসময় না tiffin এ ওই একবাটি ডাল সবজি ঐগুলো বসে বসে খেয়ে নিলাম ওটা না খাবার পর তুমি একটা আলাদা শক্তি পাবে তুমি দেখো ওটা কোনো সময় একবার বাচ্চার একটু ভুলিয়ে দিলে না ওঁরা খেতে

এর সময় সামান্য গোলমরিচ দিয়ে তুমি একটু soup এর মতো করতে পারো ভালো

দিও না একটু normal temperature রাখো হ্যা কিন্তু সেটা সত্যি তুমি তুমি দেখো খুবই ভালো লাগবে খেতে হ্যাএবার ওই আর শোনোনা ওই বাঙালি খাবার ছাড়ো একটু chinese এর তা বলো তো

chinese আমাকে আমি খেতে ভালোবাসি কিন্তু আমাকে ঠিক মতন রান্না জানি না chinese আচ্ছা শোনো না তুমি chinese যখন করব আমাকে মাঝে মাঝে phone করো

আচ্ছা শোনো না তুমি chinese যখন করব আমাকে মাঝে মাঝে phone করো আমি খুব ভালো পারি তাছাড়া তুমি youtube channel এ follow করতে

বিভিন্ন রকম Channel এ বিভিন্ন করে দেখাচ্ছে তো আমার তুমি একদিন experiment করতে পারো ভালো লাগবে আমরা বাড়িতে করি সেটা perfect restaurent এর Type এর হয় না তারকারণ হচ্ছে restaurant এ বিভিন্ন রকম স্বাদের জন্য বা taste এর জন্য বিভিন্ন রকম জিনিস use করে মসলা বিভিন্ন রকম color বিভিন্ন রকম flavour Youtbe এ ওইধরণের extra extra জিনিস দিতে হবে না ঐগুলোর কথা ভেবে আমি রান্না বন্ধ করে দিয়েছি ধুর আমার তার চেয়ে বাঙালি রান্না ভালো না না তুমি একটা কাজ করো আমার একটা Youtube channel আছে বুঝলে তো হ্যা Youtube channel এ channel টা তুমি ফলো করো খুব ভালো লাগবে তোমার শুধু তারমধ্যে রান্নার recipe নয় আমার ঐটা actually আমার Husband এর আমার husband এর নামের করা আছে best creation বলে করা আছে ওটার মধ্যে তুমি তো জানো তোমার সাথে আমি share করেছিলাম আমার Husband অনেক

কাজ না ভীষণ ভালো পারে তার সাথে আমি যেটা নতুন recipe কিছু করি আমি না ওই channel এ দিই বুঝেছো তো হ্যা তুমি ওটা দেখতে পারো মাঝে সাজে তোমার তুমি ওটা দেখতে পারো মাঝে সাজে তোমার ওটা ভালো লাগবে তোমার বরের হাতের কাজ সত্যি খুব সুন্দর গো ওটা আমি দেখেছি আমি আমার husband গল্প করছিলাম যে দিদির husband এর হাতের কাজ এত সুন্দর এত সুন্দর কি বলবো আমার খুব পছন্দ খুব পছন্দ

তুমি আমার বাড়ি কবে আসবে বলোতো যাবো তো মানে কি বলোতো মেয়ের এই গরমে ছুটি পড়লে দেখি ওটার তাও আবার গরম এ না একটু weather ঠান্ডা হয় সেইদিন যাবো হ্যা আমি তুমি মেয়েকে নিয়ে এস আমাদের বাড়িতে তোমায় আমি অনেক বার বলেছি আমি আমার বাড়িতে প্রায়ই গল্প করি দেবাঞ্জলি আসবে দেবাঞ্জলি আসবে আমার husband তুই তো সবসময় বলেই যাস কোথায় সেই মানুষটার মুখ তো আমরা আর দেখতে পেলাম না হ্যা সেটা এসেই না তুমি শুনো এইবার অবশ্যই মেয়েকে নিয়ে দাদাকে নিয়ে তুমি এসো আর সেইদিন আমি বিভিন্ন রকম recipe করে তোমায় খাওয়াবো বুঝতে পারছো হ্যা ঠিক আছে ঠিক আছে যাবো একদম আমার মনে থাকবে এইবার তো যাবোই কি বলতো সময়ের অভাব না মানুষের সত্যি কথা নুসরাত দি কি বলবো সময়ের অভাব আমাদের এত সময় কম এই যে আমায় office আসতে হবে

কিছু মিলে না আবার পড়া tuition নাচের class আর বলো না বাচ্ছাটার উপর থেকেও খুব চাপ যায় এই শুনো না তোমার মেয়ে কোন school এ যায় আবার তুমি ওকে কি ধরণের tiffin বিফিন করে দাও বলো তো তাহলে আমি তোমাকে একটা Recipe Share করছি

ক্ষতিকর সেগুলো আমরা রোজ খেতে পারি না কিন্তু কিছু তুমি ওকে মাঝে সাজে দাও না ওর মানে মুখের স্বাদ তাও পাল্টাবে আর ওর ভালো ও লাগবে হ্যা বলো বলো আমি ওকে সুজির হালুয়া করে দি বা কোনোদিন একটু লুচি আর আলু কষা বা কোনোদিন লুচি আলু ভাজা দি কোনো দিন chowmin করে দিই লুচি আলু ভাজা দি কোনোদিন chowmin করেদি কোনোদিন আবার ওই bread এনে আর একটু খানি ডিম toast বানিয়ে দিই এইরকম করেদি মানে ঘুরিয়ে ফিরিয়ে

আচ্ছা শোনো bread তার সাথে ডিম toast করে আরেক রকম ভাবেও করা যায় bread টা খেলেও bread বা রুটি লুচি পরোটা তা আমি তোমায় বলবো না কারণ গরমে বেশি তেলের জিনিস খাওয়া ভালো না কিন্তু তুমি যে রুটি তা পাউরুটি তা কিনে আনছো যেগুলো আমাদের piece পাউরুটির Slice পাওয়া যায় বুঝেছো ওটাকে তুমি homemade pizza type র ওকে তুমি কি বলে আ আরে বলো না কি বলে ওটাকে অরে বলো না কি বলে ওটাকে

তুমিও মনে করছে পারছো না আরে sandwich sandwich

আচ্ছা আমি তোমাকে easy recipe বলি sandwich এর শোনো তুমি একটা বড়ো size রুটি কিনে আনলে Piece পাউরুটি আবার বাড়িতে

কিন্তু হ্যা তোমার sandwich বা pizza তে ওই এইটা লাগায়ে ভিতরে চাটনি তা ওটা পাওয়া যায় কিন্তু আমি বলবো তোমাকে ওটা তুমি বাড়িতেই তৈরী করো বাড়িতে তৈরী করলে তুমি ওটা fridge এ এক সপ্তাহ এর মতো রাখতে পারবা হ্যা কোনো ওর মধ্যে chemical দিতে হবে না tomato কে তুমি লঙ্কা সিদ্ধ করে নিবা শুধু জলে মিশিয়ে সিদ্ধ করে নিবে বুঝলে তারপর ওই tomato আর লঙ্কা তা তুমি mixie তে paste করে নিলে তারপরে কি করবে সামান্য একটুখানি করাতে বা frypan যেটাতে তুমি রান্না করো এক চামচ তেল দিবে এবং সামান্য রসুন এর কুচি একটু আদা কুচ একদম অল্প আর একটু থাকে তোমার কাছে তাহলে ওটা দেবে দিয়ে একটু সামান্য ভেজে নেবে পুড়াতে হবে না বা লাল দিয়ে ভাজতে হবে না বুঝলে সামান্য একটুখানি তারপরে তুমি একটু tomato souce শুকনো লংকার paste করে রাখলে ওটাতে দিয়ে দেবে স্বাদ মতন তোমার নুন মিষ্টি যেটা দেয়ার দিলে তারপরে একটু vinegar দিলে আর একটু tomato sauce দিলে ঠিক আছে এইবার তুমি দেখবে ওটা মাখা মাখা হয় আসবে যে জিনিস তা লাগালে ধরতে পারবে জিনিস তা ওটা তুমি নামিয়ে রেখে দিলে এইবার তুমি এইবার bread তুমি bread গুলোর মধ্যে আগে ঐ চাটনিটা লাগিয়ে নিলে একটা bread এ লাগিয়ে নিয়ে তোমার মাংস একটু ready করে রাখতে হবে